Hello টা কোতায় গেলো রে? ডাকাতের মা, আগে সে ছিল ডাকাতের বৌ সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে?

তারপর দরজা খুলবি। আরো কত রকমমের টোকা মারবার রকম ফের আছে। কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ায় বিশ্বাস করবি কাকে? পুলিশকে ঠকানো যায় ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালই পড়েছে অন্য রকম। সৌখীর বাপের মুখে শোনা শোনা যে, সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নীজের হাতে নীজের জিভ কেটে ফেলেছিলো। পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে।

তিন বছর থেকে আর দেয়না। একি বহলো হতে পারতো আগেরকাল আগেকার কালে? ন্যায়, অন্যায়, কর্তব্য, অকর্তব্যের পাঠই কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীর ও তো এর আগেই দুবার কায়েদ কয়েদ হয়েছে। কখনো তো দলের লোককে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতেই হাতে টাদা এসে পৌছেছে, কখনো বা আগাম তিন চার মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখোতো কি এবার দেখোতো কান্ড। একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখলোনা দলের লোক। আগের বৌমার শরীরটা ছিল ভালো। সৌখীর এবারকার বৌটা রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন একবার ধরা পরে বৌমার ছেলে পেটে। হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর হলো বয়কি।

এ বউ যে খাটতে পারেনা ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেঁচে আসি, তা দিয়ে নীজের পেট চালানোই শক্ত সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো। তাছাড়া গয়লা বাড়ির মেয়ে ঝি চাকরের কাজও তো আমি করতে পারিনা, করলেই বা রাখতো কে? সৌখীর মা বউ কে কি কেউ বিশ্বাস পায়, নইলে আমার কি ইচ্ছা করেনা যে বউ নাতিনকে নিয়ে ঘর করি? বেয়াই এর দুটো মোষ আছে। তবু বউ নাতিটার পেতে একটু দুধ পড়ছে। একটু একটু দুধ পড়ছে। ওদের শরীরে দরকার দুধের, আর বছর খানেক বাদেই তো সৌখী ছাড় পাবে। তখন বৌকে নিয়ে এসে রুপোর গয়না দিয়ে মুড়ে দেবে। দেখিয়ে দেবো পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিকিরি নয়। আসতে দাওনা সৌখীকে দলের ওই বদ লোক গুলোকেও ঠান্ডা করতে হবে।

ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছো? তালপাতার সেপাই। থুতনির নিচে দুগাছা গা দাড়ি, কালী ঝুলি মাখো আর মশালই হাতে নাও। ওই রোগা পটকা কে দেখে কেউ ভয় পাবে ক্যাশিং কালে? ঘুম আর আসতে চায়না রোজ রাতে এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালে ঘুম হয়না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারই মেরেছিলো আমাকে। বলে দিয়েছিলো যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেবো। বাপের বেটা তাই মেজাজ অমন কড়া।

ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি পাঁচ বছরে মধ্যে। বাইরে নোনা আতা গাছ তলায় শুকনো পাতার উপর একটা খরখর করে শব্দ হলো, গন্দ বকুল কিমবা শিয়াল পিয়াল হবে বোধ হয়, কি খেতে যে এরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে। আগে একখান কম্বলে কেমন দিব্বি চলে যেত। এ কম্বলখানা হয়েছে অনেক কালের পুরানো, এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিলো। সেই আজগের কথা কম্বল খানার বয়েস কবছর হবে তার হিসাব করতে গিয়ে বাঁধা পরে, টক টক করে টোকা পরার মতো শব্দ যেন এলো। টিকটিকির ডাক বোধহয়। হাতি পাঁকে পরলে ব্যাঙেও লাথি মারে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ দেখবার জন্য টক টক করে আবার দরজায় দুটো টোকা পরলো। না তাহলে টিকটিকি না তো আওয়াজটা খলো খলো। টিনের কপাটের উপর পোকা মারবার শব্দ উঠে বসে। ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গিয়েছে কিন্তু তার ধোঁয়া

আবার দরজায় দুটো টোকা পরলো। আর সন্দেহ নেই অনেক দিনের অন অনভ্যাস এর পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে, সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। লোকটা বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভেতরে দেখবার চেষ্টা করছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যায়না, বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পরলো দুটি। এবার একেবারে কাছে এ টোকা পড়বার কথা ছিলোনা। অবাক কান্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। পুলিশের লোক টোক নয়তো? টাকা মারবার নিয়মকানন গুলো হয়তো ভালো জানেনা। সৌখীর ছাড়া পাবার যে এখনো বহু দেরী। নিশ্চই পুলিশের লোক, তবে তুমি যেই হও টাকা দিলে নিশ্চই নিয়ে নেবো, তারপরে অন্য কথা। কথা বলতে হবে সাবধানে। দলের কারো নাম ধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পরে অজান্তে। হঠাৎ মনে পরলো হুড়কো খুলবার আগে দশবার নিঃশ্বাস ফেলবার কথা, মানসিক উত্তেজনা নিঃশ্বাস পরছেই না তো গুনবে কি? বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। বুড়ি তাতাড়ি দশবার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিলো। কে, দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছম ছম করে। ঘর যে একবারে ঘুটঘুটে অন্ধকার। কে সৌখী? ও মা তুই, আমি ভাবি কে, বুড়ি ছেলেকে ধরিয়ে জড়িয়ে ধরেছে এ ছেলে বুড়ো ও বুড়ো হয়েও সে একই রকম থেকে গেলো, জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, বুক ফুলিয়ে, পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে। কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিলো এতক্ষন। কি আনন্দ রাখবার জায়গা নেই, লাড সাহেব জেল দেখতে গেছিলো আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুমকি দিয়ে দিলো। খুশি আরকি, ফের জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলাম। সে সুপারিশ করে দিয়েছিলো জেল বাবুর জেলার বাবুর কাছে। তাই বেশি তাই বেশি পেয়ে গেলাম। আচ্ছা, তুই তো আগে তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথা গুলো বললো সৌখী যাতে ঘরের অন্য সকলকে শুনতে তারপর মাকে কেরোসিন তেল আর টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাই কাঠি জ্বেলে তুলে ধরে। বুড়ি এতক্ষনে আলোতে মুখ দেখতে পেলো ছেলের, চুলে বেশ পাক ধরেছে একবার

ছেলের চোখের চাউনি ঘরের দূর দিয়াল পর্যন্ত কি যেন খুঁজছে, কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে দিল বলে দিতে হবেনা। হ্যাঁ রে জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এই প্ৰশ্ন কানে তুলতে চায়না, জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছিনা? প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয় করছিলো।

মরদের রাগ শুনেই, শুনেই এখন হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি বউয়ের শরীর খারাপের কথাও এখন বলে কাজে নেই। ছেলে ছেলে করে মরে সুখ সৌখী, আগের বউটার ছেলে পিলে হয়নি, এবার ওই একটা মা একটাতো টিম টিম করছে।

তারপর সবকথা আস্তে আস্তে বলা যাবে। কোনো মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করেনা একবারও? তানা তাই কি বলছি নাকি, অপদীপের চেয়েও হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গেছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টাকা টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষন দাড়িয়েছিল। ভেবেছিলো রাত নয়টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চই ঘুমোবেনা। সে মনে মনে ঠিক করে ফেললো কালই সে যাবে শশুর বাড়ি বৌ ছেলেকে নিয়ে আসতে। এই কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায়না। নাহলে মা আবার ভাববে নতুন বৌ এসে ছেলেকে পর করে দিয়েছে। মা কত কি বলে চলেছে এতক্ষনে শেষের কথাটা কানে গেলো। নেহাত নে হাত মুখ ধুয়ে নে। দাঁড়া আমি খে এই রাত করে আর তোকে আনতে বসতে হবেনা। না আনছে কে খৈ মুড়ি আছে খেয়ে নে, তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যাবসার পুঁজি খৈ মুড়ি গুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজরে গেল মার গায়ের ছেড়া কম্বলখানির দিকে। ওখান আমাকে দে আপত্তি ফেলে সৌখী নীজের গায়ে নতুন কম্বল মায়ের গায়ে জড়িয়ে দিলো। নতুন কম্বল দিয়ে শুয়ে বুড়ির ঘুম আস্তে চায়না, পা কিছুতেই গরম হতে চায়না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা নয় সৌখী কে

আলু চচ্চড়ি খেতে কি ভালোবাসে সৌখীটা। কত কাল হয়তো জেলে খেতে পায়নি, আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগেই পয়সা জোগাড় করে আন তারপরে বো। ঘড়িতে দুটো বাজলো। ভেবে কুল কিনারা মনে পরলো যে পেশকার সাহেবের বাড়ির রাজমিস্ত্রী লেগেছে, আজ যখন মুড়ি বেচতে গেছিলাম তখন দেখেছে যে পরে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূর নয় পাঁচিল সেদিন দুহাত আড়াই হাত উঁচু গাঁথা হয়েছে। মাটির আর ভাঙা ইটের পাহাড় নীচে পরে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ি বিশেষ অসুবিধা হলোনা অন্ধকারে কি কোথায় ঠাওর করা শক্ত। বারান্দায় দোর গোড়ায় বসিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটি। ভোরে উঠে দরকার লাগবে বলে

এখন রাতদুপুরে যত হাতে দেখে যেতে দেখলেও কেউ সন্দেহ করবেনা। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে বার কয়েক লোটা না জমলে বাজলে

এখনই আর একটা কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আন্তে হলে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে। বাজে বকবক করোনা তোমাদের এসব কে বলে এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশ কে না দিলেই জেল পর্যন্ত হতে পারে। সে খবর রাখো? আইন চক্ষু মাতাদিন আরো অনেক কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানার থানায় খবর দেওয়ার জন্য। ফিরতি মুখে তিনি এলেন বাসনের দোকানে নানারকম ঘটি দেখাল দোকানদার। কিন্তু পছন্দ সেই কিছুতেই আর হলোনা। টেস্কার সাহেব খুঁতখুঁতে বড়ো তিনি চার ঘুরো দেওয়া লোটা বুঝলেন কিনা? এত বছর এই এত বড়ো এর মুখ হওয়া চাই বেশ যাতে বেশ হৃষ্ট পুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রুপোর কাঁকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে পুরোনো হলে চলবে? নামেই পুরোনো সস্তায় পাবেন আড়াই টাকা। পুরোনো বাসন বিক্রি হয় নাকি এখানে? দেখি। ঘটি দেখে তার খটকা লাগলো, পকেট থেকে চশমা বার করে নাকের ডগায় বসলেন, খুড়োর নিচে ঠিক সেই তার আঁকা আর সন্দেহ নেই। মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদার টুঁটি চেপে ধরলেন। বল এই লোটা কততে কোথ থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে সিঁধ কাটিবি একেবারে হৈ হৈ রৈ রৈ কান্ড। দোকানে লোক জড়ো হয়ে গেলো। দোকানদার বললে যে সে কিনেছে এই ঘটি নগদ চোদ্দ আনা পয়সা গুনে। চোদ্দ আনা পয়সা গুনে লোটাটি কিনেছে। বিক্রি করছিলো কটাকায় বিক্রি করছিলো কত সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষন মাত্র আগে. চোদ্দ আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস? চোরাই মাল রাখবার ফৌজদারি হয় জানিস? পেশকার সাহেব থানা পাঠিয়ে দিলেন একজন ছোকরা কে দারোগা কে ডেকে আনবার জন্য। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই, তখনি সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি স দলবলে সৌখীর বাড়ি গিয়ে উঠলেন। সৌখীর মা আলুর তরকারি ছড়িয়েছে উনোনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে, অনেককাল জেলে জেলে ঘড়ি ধরে জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে, নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা বারোটার আগে সে কিছুতেই আজ বিছানা ছাড়া উঠবেনা। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়, এর আগেই কতবার সময় অসময় পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। কিন্তু আজ ব্যাপার অন্য। মাতাদিন পেশকার পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ঘাওলা ছিল বাসনওলা পুরোনো বাসন গুলোকে রং চঙে নতুনের মতো না করে বিক্রি করেনা। পাঁচ সাত বছর আগে পুলিশ এই একবার ভোর রাত্রে ওদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে তখনতো মাথা হেট্ হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের নেশা সেতো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্টি মাত্র। তারচেয়ে বেশি কিছু নয়। কিন্তু এ যে চুরি ছিচকে চোরের কাজ। শেষকালে লজ্জায় সৌখীর মা অভি অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে তুই এই লোটা আজ বাজারের বাসনের দোকানে চোদ্দ আনায় বিক্রি করেছিস? কোনো জবাব বেরোলোনা বুড়ির মুখ দিয়ে। শুধু একবার সে ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেট্ করে নিলো। এতক্ষনে বোঝে সৌখী ব্যাপারটা। চোদ্দ আনা পয়সার জন্যে মা শেষ কালে একটা ঘটি চুরি করলো, কোনো মা তাকে বললো না? এতদিন তার জি DUTY ছিল জেল খানার গোদামে। জেলের ঠিকেদারের কাছ থেকে সে নব্বই টাকা রোজগার করে এনেছে। এখনই সে টাকা তার কোমরের বাটুয়া বাটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিলোনা কোনো? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? হয়তো ঘর দরের দিকে তাকিয়ে এক নজরেই সংসার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার।

যে এই বুড়ি আমার কথার উত্তর দিচ্ছিস না কেনো? বল জবাব দে, বুড়ি নির্বাক দারোগা বাবুর প্রশ্ন কানে গেলো কি না সে কথা বোজাও জাননা তার মুখ দেখে, আর থাকতে পারলোনা সৌখী। দারোগা সাহেব মেয়ে মানুষ কে নিয়ে টানাটানি করছেন কোনো? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে দিগ্গো দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ের দৃষ্টি হেনে ভাব দেখতে চাইলেন যে এতো বেলা পর্যন্ত সৌখীদের ঘুমাতে দেখে যে তিনি আগেই বুঝেছিলেন বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাইছিলেন এতক্ষন

ওকে ছেড়ে দিন দারোগা সাহেব এখনো বৌ ছেলের সঙ্গে দেখা হয়নি, দারোগা বাবুর পায়ের উপর মাথা ঠুকছে বুড়ি। কিন্তু তিনি বাসনগুলো কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে। সৌখী যাওয়ার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিলো খাটিয়ার উপর, মা তখনও মেঝেতে পরে হুরহুরে কাঁদছে, উনোনে আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে।